দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে । আর এরকম--

ধর্মতলায় বাসস্ট্যান্ড আছে এইসব বাস স্ট্যান্ডে সব জায়গারই বাস পাওয়া যায়। এগুলো হচ্ছে বড় বড় বাস।

ভালো লাগছে এইরকম টোটো গুলো ব্যাটারি -তে চলে এইগুলো ঘরের আশেপাশে চারিদিকে চলাফেরা করে থাকে।

এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আ এস.এম. বস ন্যাশনাল সেন্টার ফর বেসিক মাইন্ড ।

এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুগার এন্ড স্পাইস একটা বেকরি দোকান বেকরি দোকান এখানে বলতে গেলে।

লাগছে আর এখানে যে কফি -টা আছে কফি -টা খেতেও--

করি সেই জায়গাগুলো খাওয়া দাওয়া করতে এ করতে সত্যি খুবই ভালো লাগে আর মন--

আর উপরে যেটা লেখা আছে দেখতে পাচ্ছি মনাপুরম গোল্ড লোন ।

এটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে দমদম গভঃ গভার্নমেন্ট স্কুল হাই স্কুল এর।

ভালো লাগছে এই স্কুল -এ সবাই পড়াশোনা করে পড়াশোনা করলে--

এখানে কার সার্ভিসিং করা হয়ে থাকে আর এ এদের এখানে খু--

এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে বেকরি যার নাম হচ্ছে নাইনটিফাইভ ডিগ্রী ক্যাফে এন্ড বেকরি ।

এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইব্রেরী এন্ড রেটিং ক্লাব আর এখানে সরস্বতী--

হচ্ছে আমাদের দু হাজার তেইশের জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখে যে সরস্বতী ঠাকুর পূজো।

আর এখানে প্রচুর মুসলিম ভাই-বোনেদের দেখা যাচ্ছে যারা এখানে নামাজ পড়তে এসছে নামাজ পড়ে।

আমরা দেখতে পাচ্ছি আ এখানে একটা--

উনি সবারও ক্যাসেট এ বা সবার দোকানে ছোট্ট করে এক এক--

আর এখানে পেছনেও অনেক গাছ আছে আর এসব রাত্তিরে পাট করা আছে এটা এক--